বাড়ির গায়ে ব্যানার -এ লাগা কদমরুল মসজিদ--

ছোট্টো একটা ধাবা। সামনে কাঁচের--

এটা একটা শিব মন্দির মন্দির--

একটা টিচার তাদের ট্রেন করছে যোগা সেন্টার ।

ছোট বাচ্চাদের স্কুল এর স্পোর্টস ।

রোড দিয়ে এক ব্যাক্তি তার সাইকেল নিয়ে যাচ্ছ--

দরজা লোহার দরজা ওপরে--

এবং কাছের দরজা দরজার ওপরে ল্যাখা--

হসপিটাল এর দরজার ওপর লেখা সদর হাসপাতাল।

নতুন এক বাড়ি তৈরী হচ্চে। এবং বাড়ির--

কিছু কাজ করছেন ওপরে খোলা আকাশ।

ঘ্যাড়া দেওয়া ওপরে কিছু ছোট ছোট ঝোপ ঝাড়।